মানে যেখানে goal হয় সেখান পর্যন্ত এবং কি ভালো লাগে অনেক আর ক্রিস্টিনো রোলান্ডো তো জানো যে মানে আমাদের ভারতবর্ষ কি গোটা world এর মধ্যে number one player সেটাই রোনাল্ডো না আরো আরো আছে রেস আহ মেসি sorry রেশি বলছিলাম আবার মেসি আছে আহ রোনাল্ডো আছে তারপরে আহ আছে আরো যাই হোক but আমাকে রোলান্ডা কে best লাগে তোমার কাকে ভালো লাগে সব থেকে বেশি? আমাকে সবাইকেই ভালো লাগে না না সবাইকেই ভালো লাগে তবুও তো একজন থাকে না ভালো লাগার হয়তো মানুষ বা others কিছু এরকম যে ভালো লাগে ওকে দেখে inspire এরকম কিছু রোলান্ডোকেই লাগে ভালো হ্যাঁ আমার অনেকটাই better লাগে তাকে তার মানে পুরো শরীরের fit এবং পুরো শরীরটাও তার অনেকটা better এবং দেখেছি অনেকটা ভালো লাগে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 এখ~এখন তো চলছে বিরাট কোহলি রাহুল এরাই তো খেলছে এখন এরা মানে ইন্ডিয়ার হয়ে খেলে তাই তো? হ্যাঁ হ্যাঁ এরা তো ইন্ডিয়ারই player এখন এরা মানে ইন্ডিয়ার হয়ে খেলে তাই তো? হ্যাঁ হ্যাঁ এরা তো ইন্ডিয়ারই player কিছু মনে করো না মানে আমি ততটা ও সেভাবে দেখি না তো তাই একটু ভালোভাবে জিজ্ঞেস করে নিচ্ছি সে ঠিক আছে জিজ্ঞেস করে নিলে ক্ষতি কি সেটা তবুও ভাবতে পারো যে না ইন্ডিয়ার এত বড় player তবুও নাম জানেনা দেখেনা খেলা and এত মানে বলতে গেলে cricket টা তো বিশ্বের মধ্যে একবারে অনেকটা মানে importance হয়ে গেছে প্রত্যেকটা মানুষের কাছে তো মনে হতেই পারে যে তোমার কাছে যে নাম জানে না তাই বললাম আরকি সেটাই কারণ cricket এ যে হারে মানুষ দিন দিন ঝুঁকে যাচ্ছে বেশ হম positive দিক খেলাধুলো হ্যাঁ হ্যাঁ আর

positive দিক খেলাধুলো

আর এখনকার মানুষ বলতে গেলে সত্যিই মানে এখনকার আহ যুগে বাচ্চারা যারা আছে তারা তো cricket football তারপর others যে আমরা ছোট ছিলাম যখন অনেক কিছু খেলতাম others অনেক কিছু তো সেই হিসেবে সে খেলা গুলো এখন উঠেই গেছে phone এ সব বরবাদ করে দিয়েছে গো football batball অনেকটাই health এর প্রতিও মানে আমাদের আহ উপকারীতা ছিল এসব খেলা খেলে কারণ শরীরটাকে আমাদের maintains করা হতো

একদম একদম সত্যি মানে এখনকার generation টা এমন হয়ে গেছে যে আহ উম বলাটা বলতে গেলে সত্যিই মানে আগেকার মানুষ কি আহ উম মানে others কিছু করুক বা না করুক খেলাটা তাও মানে পড়াশোনার পাশাপাশি খেলাটা তাও কিছু ছিল একটা life এ উদ্দেশ্য but এখন এমন হয়ে গেছে খেলা বাদ দিয়ে phone টাই উদ্দেশ্য ঠিকই বলছ কারণ এখন খেলা মানে পাই না ছেলে দেখতে না উম পাই না বললেই চলে একবারে একদম একদম আমি তো এদিকে বলতে গেলে তোমাকে কি বলবো যে আমাদের এই দিকটায় আহ কমবেশি যে কটা ছেলে এখন বড় হচ্ছে দিনকে দিন but তার বাবা মারা তো এখন থেকে phone ধরিয়ে দিচ্ছে হাতে এবং কি তারা সবসময় ফ্রী ফায়ার উঠেছে না পাবজি পাবজি ফ্রী ফায়ার

এসব game এ এত অন্তর্ভুক্ত হয়ে গেছে যে তোমাকে কি বলবো মানে সব সময় দেখিতো বাইরে আহ game খেলছে আওয়াজ হচ্ছে হ্যাঁ

তার পাশে পাশে কাবাডি খেলা হাডুডু খেলা আরো কি কত খেলা আছে সেগুলো তো ভুলে গেছে একেবারে হ্যাঁ একদম হাডুডু কত খেলেছি গো আমারা সত্যি মানে খেলাটা এমন ছিল আমাদের life এ আর এখনকার generation এমন হয়ে গেছে আমরা না হলে এখন কাজের মধ্যে থাকি time পাইনা সেই হিসেবে তো তাদের কাছে time থেকে এখন phone এ নষ্ট করছে এবং বাবা মায়ের ও কিছু মানে ভুল দিক থাকে যার কারণে ছেলেমেয়েরা খারাপ হয় যেটা বলতে গেলে তাই না? সেটাই কিন্তু বাবা-মা কি করবে ছেলে যদি জেদ ধরেছে না না দেখো বলতে গেলে ছোটতে আমরাও জেদ ধরতাম কিন্তু কি আমাদের বাবা-মারা সে হিসেবে আমাদেরকে আহ জেদের প্রতি এতটা আমাদেরকে মানে সবকিছুতে জেদ আমরা একটা জিনিস নিয়ে করতাম সেটা আমাদের পূরণ করে দিত তো সেরকম কিন্তু কিছু ছিল না আর এখনকার একটা জেদ ধরে নিলে মনে হচ্ছে সেটাকে পূরণ করতেই হবে এবং কি ছেলেমেয়েরা বাবারা যদি না চাই যে phone দেব না বা এরকম পড়াশোনা করতে একটু দেবো এবং খেলাটাকে একটু ইয়ে করাবো হতে পারে কিন্তু এখনকার এমন হয়ে গেছে কিন্তু এখনকার education phone এই তো না phone এ class হচ্ছে phone এ সব video call এ পড়াশোনা হচ্ছে সেজন্যই তো না Education system ই তো phone টা ঢুকে গেছে সেই জন্যই ধরো student রা phone লিতে বাধ্য একদম কিন্তু মানে আহ সত্যি এখনকার আহ system টা একটা কারণ কি উম এখনকার যে দিনে চললো এই করোনা নিয়ে others যেগুলো নিয়ে গেছে আমাদের আহ এই দিনগুলোতে তো সেই হিসেবে phone টা একটু বেশি চালু হয়ে গেল ছেলেমেয়েদের কাছে কারণ video call এ পড়াশোনা এবং কি video call এ তো আর game আহ এইসব জিনিসগুলো নিয়ে পড়ে থাকে সত্যি এমন হয়ে গেছে পড়াশোনার পাশাপাশি game তারপর তো হোয়াটসঅ্যাপ ফেসবুক এসব তো আছে social media তো আছে Yes yes একদম খেলা হয়ে গেছে online game হা কারণ মাঠে তো আর যায় না উম ঘরের মধ্যে বসেই পাবজি ফ্রী ফায়ার এসব খেলতে খেলতে time টা চলে যাচ্ছে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

তারপর আমরা তো ছোটবেলায় কত লুকোচুরি খেলেছি লুকোচুরি মনে আছে? হ্যাঁ ওগুলো তো আমাদের বলতে গেলে অনেকটা আমাদের প্রতি importance ছিল ওই খেলা গুলো এখন আর নেই

হম একদম একদম সত্যিই তাই তাহলে এখন তো লুকোচুরি একেবারেই লুপ্ত হয়ে গেল যাকে বলে লুপ্ত হম একদম অনেক খেলেছি ছোটতে লুকোচুরি others যে খেলা গুলো আছে অনেক খেলেছি আর এখন সেই হিসেবে খেলা গুলো উঠেই গেছে আমাদের তো এখন কাজের মধ্যে সেই হিসেবে ছোট কার অনেকগুলোই মনে আসে এখনকার ছেলেগুলোকে ছোট বাচ্চাদেরকে দেখে মনে হয় যে তারা এখন generation এ কি করছে তারা সে খেলা গুলো নিয়ে কিছু ভাবে না তারা হ্যাঁ এখনকার ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় এই লুকোচুরি খেলা কি তা সেটা তারা বলতে পারবে না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 তারা দেখেনি এবং plus খেলেও নি

আর তখন আমরা কত খেলেছি সরষে ক্ষেতে ভাঙা বাড়িতে

হয়ে যেত তবুও খেলতে ছাড়তাম না

আনন্দটাই সেই ছিল সেই দিনে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 এখন তো শুধু mobile আরকি হম ঠিক বলেছো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 যে এই খেলাগুলো এখনো চলছে বা বলতে গেলে market এ এখন খেলাগুলো নেই কিন্তু তোমরা যে চালাচ্ছ এইযে করছো বা যারাই করছে সত্যি মানে তারা ভালো কিছু ভেবে এগুলো করে তার জন্যে না আমার তো তাই মনে হয় তোমার?

আস্তে আস্তে ওদের মনভাবনা change হচ্ছে যেহেতু আমাদের খেলতে হবে তবে আমাদের যে tournament টা আছে এই cricket এর

বেশ ভালোই আয়োজন করবে বলে মনে হয়েছে কারণ সব বড়ো দাদা senior গুলো আয়োজন করছে দাদাগুলো আয়োজন করছে

তবে কি বলতো কাজের মাঝ মো মাঝে খেলে তৃপ্তি পাওয়া যায়না বলতে গেলে

কারণ কাজটা এমন একটা জিনিস যে যখন কাজের প্রতি আকর্ষিত হয়ে যাই তখন খেলাটা তো এতটা মানে interest থাকে না আমাদের প্রতি এমন হয়ে যাই আসলে তা না আসলে হচ্ছে দেখো কাজে গেলে সকাল দশটায় যাই বাড়ি ফিরতে পাঁচটা সাড়ে পাঁচটা ছটা খেলাটা খেলবো কখন তাই না? সেটাই সেটাই একদম কারণ কাজও করতে হবে তবে খেলাটাও জরুরী

স্বাস্থ্যের পক্ষে পুরোপুরি জরুরী কারণ খেলাধুলা করলে দৌড়াদৌড়ি ছুটোছুটি সব রকম সুবিধা পাওয়া যায় একদম ঠিকই বলেছো একদম গো সেটাই সেজন্য তো এখনকার যুবসমাজ আস্তে আস্তে পঙ্গু হয়ে যাচ্ছে তাই না? হ্যাঁ ঠিক বলেছো কারণ কি বলতে গেলে যেমন আমাদের অনেক পশু এখন হারিয়ে গেছে সেরম খেলাধুলো গুলোও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের life থেকে এবার যারা পরবর্তী generation এ আসছে বা ছোট বাচ্চারা তাদের life থেকে এই game online games video game আহ social media এসব জিনিসই খেয়ে নিচ্ছে পুরোপুরি মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে একদম বলতে গেলে একদম তুমি লুকোচুরিটা দেখো না এখন কটা ছেলে লুকোচুরি খেলে আমার তো মনে হয় না যে এ generation এ যারা আছে তাদের মধ্যে যদি বলা যায় লুকোচুরি টা কি আমার মনে হয় না যে কেউ বলতে পারবে তোমার কি মনে হয়? সেটাই তো কারণ তো ওরা দেখে না বা শোনেনি এখন কি শুনে mobile mobile mobile তাছাড়া তো কিছু শোনেনি

কারণ যেখানে বসবে mobile ছাড়া mobile TV এসব others কিছু না আগে খেলার জন্য মারধর করতো বাবা-মা

এখন mobile মানে খেলতে যাওয়ার জন্য মারধর করছে বুঝতে পারলা?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 কেমন অবনতি ঘটেছে তাহলে বলো

এভাবে আস্তে আস্তে সব কিছু শেষ হয়ে যাবে আমার যতটুকু মনে হয় যেভাবে আস্তে আস্তে সব এখন যে চলছে football চলছে হইতো দশ বছর পর কুড়ি বছর পরে এই খেলা গুলোও উর মানে উঠে যাবে একদম বলতে গেলে But আশা করি যে না ওঠাটাই better কারণ স্বাস্থ্যের পক্ষে সত্যিই আমরা gym টিম তো এখন যায় না কিন্তু আমাদের খেলা ধুলো তে অনেক স্বাস্থের পক্ষে আমাদের আহ জরুরী সেই হিসেবে

কিন্তু আমাদের এখানে যতজন আছে আমি দেখি কথা বলি একবার যদি হয় সেরকম নাহলে আমরাও আহ আমি যদি বা না খেলি আমি ততটা ভালো খেলতে পারি না but আমাদের এখানে আছে অনেকে যে cricket পছন্দ করে অনেক friend দের মাঝখানে তো তাদেরকে বলে দেখব যদি সেরকম বলে তালে নিশ্চয় আমি তোমাকে একবার জানাবো phone করে বুঝলে? তবে দেখো তোমার বন্ধু বন্ধুদেরকে বল খুব ভালো একটা আয়োজন করা হয়েছে এখানে এলে মজা পাবে এবং সবার সাথে একটা মিলেমিশে খেলা যে পরিবেশটা

নিশ্চয়ই এবং আরো আমাদের বন্ধু-বান্ধব অনেক জনকে বলেছি আমাদের এই tournament এ যোগদান করতে কারণ সবাই মিলে থাকলে না একটা আনন্দটাই মজা হয় হ্যাঁ আনন্দটা অন্যরকম হয় ঠিক আছে আমি বলে দেখবো বুঝলে আমি কথা বলি যদি সেরকম হচ্ছে তো আমি তাদেরকে বলছি কি জানাচ্ছে আমি পরবর্তীতে তোমাকে একবার জানিয়ে দেব ঠিক আছে তবে football খেলাও আয়োজন হবে আমাদের পরের মাসে হবে একটা tournament football এর তখন নাহলে আমাকে বলো একবার আমি যদি পারি তাহলে আমি যদি কাজের মধ্যেও ফাঁকা থাকি তো football টা কম বেশি আমি খেলি ভালো তো সেই হিসেবে আমি যাওয়ার চেষ্টা করবো এবং আমাকে একবার জানাবে আমি তাহলে তোমাকে বলে দেব গেলে বলবো না গেলেও বলে দেব ঠিক আছে? হম হম এই football খেলার জন্য যেটা দেয়না ও কি বলে ওটা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 যেটা একটা banner দেয় না যেগুলো হ্যাঁ হ্যাঁ তুমি যেটা বলছো বুঝতে পেরেছি বলো হ্যাঁ ওটা আমাদের ছাপানো হয়েছে তবে ওটাতে যে rules গুলো আছে সেগুলো তোমাকে জানিয়ে দি ঠিক আছে

যেমন ধরো মানে প্রত্যেকটা team কে নিজস্ব jersy আনতে হবে ball আনতে হবে

বুঝলে ন জন করে player থাকবে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

সেটাই সেটাই মেনে নিতে হবে তাদের তারা ভুল বলবে না সঠিকই বলবে কারণ সেখানে তো senior দাদারা আছে আমাদের থেকে ওরা ওদের জ্ঞান অনেক বেশি এসব football খেলা

ঠিক আছে তাই করবো বুঝলে আমি তোমাকে একবার জানিয়ে দেব আর তোমার যেগুলো বললে আমি মনে রাখবো আর তুমি আরেকবার জানিয়ে দেবে বুঝলে? ঠিক আছে তাহলে পরে কথা হবে ঠিক আছে হ্যাঁ বেশ পরে কথা হবে রাখি তাহলে

Smartphone সম্মন্ধে করবো Smartphone হলো হাতের Mobile computing যন্ত্র Feature phone এর সাথে মূলত পার্থক্যই হলো তাদের তুলনামূলক বেশি শক্তিশালী Hardware সক্ষমতায় রয়েছে এবং বিস্তৃত Mobileoperating system যেগুলো মূলত সুবিধা যেমন Phone calltext বার্তার সাথে সাথে আরো বেশি Softwareinternet এবং Multi Media সুবিধা ইত্যাদি প্রদান করা হয় Smartphone এ অনেকগুলো Sensor রয়েছে এবং তার বিহীন যোগাযোগও সমর্থন করে এই যন্ত্রগুলো প্রথমদিকে Smartphone গুলোর মধ্যে মূলত ছিল Enterprise market যেগুলো Personal digital সুবিধা সমূহ মুঠো Phone এ আনতে চলে আহ চলেছিল দু হাজার ব্ল্যাকবেরি নোকিয়া ইন্ডিয়ান platform এবং windows phone জনপ্রিয়তা পেতে শুরু করে দুই হাজার সাত সালে iPhone মুক্তির পর থেকেই Smartphone গুলো তে পরিবর্তন আসতে থাকে যার মধ্যে বড় Touch sensitive screenmulti touch gestureMobile application download এর সুবিধা সহ আর অনেক কিছু দুহাজার বারো সালের তৃতীয়ার্ধে জানা যায় বিশ্ব ব্যাপী একশো কোটি Smartphone ব্যবহারকারি রয়েছে দুহাজার তেরো সালের শুরু থেকে Smartphone এর জনপ্রিয়তা Features phone এর বাজার ছোট হতে থাকে এবার আমরা জানবো জীবনকাল অর্থাৎ দুহাজার দশ এর দশক থেকে দ্বিতীয়ার্ধ থেকে প্রকাশিত mobile phone গুলিতে যথা কার্যক্রম যথাক্রমে জীবনকাল সাধারনত অন্তনিমিত Battery ধারা সীমিত থাকে যা বিনিময়যোগ্য এবং উম Design করা হয়েছে বিনিময়যোগ্য হওয়ার জন্য ব্যাটারির আয়ু নিরভর করে চলতি Design এর অর্থাৎ আহ Device এর ব্যবহার তীব্রতার ওপর যেখানে ক্রিয়াকলার এবং আর শক্তিশালী অর্থাৎ শক্তির দাবি করা কাজগুলো আগে battery শেষ হয়ে যায়

গভীর discharge চক্রের কারনে আরো বেশি পরিধান করে এবং যখন ক্ষয় হওয়ার সময় সময় এর জন্য অব্যবহৃত হয় যেখানে স্ব নিঃসরণ ক্ষতিকরক গভীরতার দিক নিয়ে যেতে পারে Mobile phone এ কার্যকরী জীবন কাল Software update সমর্থনের অভাবের কারনে সীমিত হতে পারে যেমন শংশদপত্র কার্যকলাপের দ্বারা TLFType এর Statue গুলি Suit গুলির অবচয় আগের Design গুলির জন্য কোনো Artificial patch সরবরাহ করা হয় নি যদি আমরা iPhone এর ইতিহাস সম্মন্ধে জানি বিভিন্ন রকম এর operating system ব্যবহার করা হয়েছে ইতিহাস এর দিক থেকে প্রথমত IBM ছিল IBM এর প্রথম Software smartphone এ দ্বিতীয় যেটি Three eight zero ছিল প্রথম Smartphone যেখানে operating system ব্যবহার করা হয়েছিল এছারাও Pam windows ও ব্ল্যাকবেরি এছারাও অত্যাধুনিক iPhone যেটা খানে আমরা Ios এর ব্যবহার দেখি দুহাজার সাত সালে apple প্রথম Iphone বাজারে ছারে দুহাজার চার সালে iPhone এর বিকাশ শুরু হয়েছিল যখন apple অত্যন্ত গোপনীয়় Project purple কাজ করার জন্য hardware ও কৌশলী

আহ এর সাথে তৈরী করি যা Apple অবশেষে Ipad আকারে পুনরায় দেখায় এবং যা থেকে

আহ Device টি তৈরী করেছিলো ত্রিশ মাস অর্থাৎ দেড়শো Million dollar এর আনুমানিক বিকাশ দেয় iPhone একটি সাধারণ আধুনিক Smartphone এর বেশির ভাগ Hardware অংশ থাকে থাকে এখন কিছু Hardware এর উপর যেমন Three D type optical engine তৈরী করা হয় iPhone এর জন্য অন্যান্য প্রধানত এছাড়াও বিভিন্ন রকম Cellphone এখানে তৈরী মোট করা হয় যেখানে একটি sensor তৈরী করা হয় Oxidilarity gyroscope sensormagnetic meter Sensor এবং Facial recognization sensor এবং fingerprint sensor biometric এর মধ্যে জায়গাগুলি একটি পরিসর অন্তর্ভুক্ত রয়েছে সমস্ত iPhone কিছু পিছন মুখী Camera এবং একটি সামনে মুখী Camera রয়েছে এবং এই Camera lens এর সংখ্যা একাধিক ভাবে চালু হয়েছে এছাড়াও আমরা যখন video টি Platform আমরা এখন দেখতে পাই যে এটি হচ্ছে AndroidAndroid এটি হচ্ছে একটি Open source mobile operating system বিশেষত যা বিভিন্ন মুক্ত Source প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি একজন Android developer platform এর উপর তৈরী Phone এর source code প্রবেশাধিকার রাখে সহজ কথায় একজন Devloper চাইলে Interface নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন ছোটখাটো কাজ করে Platform এ ভালোমন্দ নির্ধারন এ সাহায্য করতে পারে Google এর Android মুক্ত Source হিসেবে থাকায় বড় বড় Company সমূহ Open আরো তাদের Hardware device এ Android Operating system ব্যাবহার করতে শুরু করে ফলে google এর android দ্রুত ছড়িয়ে পড়েছে এবং জনপ্রিয়তা বাড়ছে android customer এর জন্য কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে তাদের অনেক সুবিধা রয়েছে সুবিধা গুলো কি কি থাকছে সেটা আমি এখানে বলে দিচ্ছি প্রথমত এই platform এর জন্য developer অর্থাৎ development tool আছে যা বিনা মূল্যে download করা যাই এবং google সামান্য fee নেয় android বাজারে application বিতরণের জন্যে android একটি open source platform যা linux kernal এবং একাধিক open source library এর উপর ভিত্তি করে তৈরী এছাড়াও android platform apple apps গুলো কে android device এ চালানো যাই developer রা বিনা মূল্যে android platform প্রসারিত করতে ভূমিকা রাখতে পারে তৃতীয়ত কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও developer রা বিনা মূল্যে বিভিন্ন distribution channel এর মাধ্যমে তাদের application google এর android বাজারে ছাড়তে পারে android দ্বারা চালিত hardwaredevice এর বিভিন্ন phone এবং battery গুলি tablet computer তথা device এর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে windows বা linux ব্যবহার করে এই platform এর উন্নয়ন করা যাই পঞ্চম বর্তমানে প্রচুর telecom company android operating system এর ওপর

আবির্ভাব ইতিহাস এবং ভিন্ন operating system রয়েছে এছাড়া ওই smart phone এর কিছু ভালো দিক এবং খারাপ দিক ও রয়েছে যেখানে বলা যেতে পারে যে আধুনিক প্রযুক্তি বিদ্যার নব্বতম আবিষ্কার হলো internetemail ও mobile phone যোগাযোগ ব্যাবস্থার অন্যতম হাড়িয়ার হলো mobile phone তা এই ক্ষুদ্র mobile যন্ত্র তীর মাধ্যমে আমরা মুহূর্তে দেশ বিদেশে থাকা মানুষের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি সমস্ত প্রকার খবর খবরে আদান প্রদান করতে পারি গত কয়েক বছরের মধ্যে যে ছোট যন্ত্র টি আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয় উঠে দেখা দিয়েছে mobile phone ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না সেখানে mobile phone অর্থাৎ smart phone ব্যবহারের কিছু প্রকার আছে যেখানে বলা যেতে পারে যে এখন mobile phone এর ব্যবহার সর্বত্রই সমাজে উচ্ছ বৃত্ত মদ্ধ বৃত্ত নিম্ন বৃত্ত সব পরিবারেই smart phone অর্থাৎ mobile phone এর ব্যবহার ছড়িয়ে পড়েছে এই যন্ত্র টি স্বল্পমূল্যে পাওয়া যাই আবার বেশি দামের smart phone ও আছে সুবিধা মূলক মূল্য ও আকর্ষণীয় শর্তে পাওয়া যাই বলে এটি সর্ব স্তরের মানুষ ব্যবহার করেছে বিশেষত বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের কাছে এর আকর্ষণ অপ্রতিরোধ্য অপ্রতিরোধ্য হয় উঠেছে ভবিষ্যতেও এর ব্যবহার আরো বৃদ্ধি পাবে বলে সকলের ধারণা এবার আমি বলতে পারি mobile phone অর্থাৎ smart Phone এর জনপ্রিয়তার কি কারণ হতে পারে বর্তমানে mobile phone জনপ্রিয়তার অনেক গুলি কারণের মধ্যে বিশেষ বিশেষ কারণ হলো প্রথমতো দুটো যোগাযোগ ব্যাবস্থার জন্য mobile phone এত জনপ্রিয়তা লাভ করেছে